দোকানে চারপাশে অনেক বড় বড় সবুজ রঙের গাছপালা রয়েছে।

এখানে বিভিন্ন আকারের এবং ডিজাইনের বেসিন রয়েছে।

ছবিটিতে একটি ছোট মোবাইল ফোনের দোকানের ভেতরের অংশ দেখানো হয়েছে।

ছবিটিতে অনেক বড়ো একটি মন্দির দেখানো হয়েছে।

একটি সাদা পর্দা টানা আছে।

ছবিটিতে দুটি তিন চাকা যানবাহনের চেসিন দেখানো হয়েছে।

আকাশটি সাদা রঙের দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে একটি ফ্রিজ লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেক বড় বড় বেশ কয়েকটি বিল্ডিং লক্ষ করা যাচ্ছে।

দুটি এ_সি মরামত করা হচ্ছে।

দেওয়ালটি গোলাপী রঙের দেখা যাচ্ছে।

বেশ কয়েকটি সবুজ রঙের গাছ দেখানো হয়েছে।

আকাশটি সাদা নীল রঙের দেখানো হয়েছে।

অনেক বড় বড় সবুজ রংয়ের গাছপালা দেখানো হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে পাঁচজনের একটি দল।

অনেকগুলো ছোট বড় ঘর দেখা যাচ্ছে।

ভবনে সামনের রাস্তায় দুজন ব্যক্তিকে একটি লাল মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছেন।

দেওয়ালটি নীল রঙের দেখানো হয়েছে।

অনেক বড়ো একটি গাছ দেখা যাচ্ছে।

বিল্ডিংটি চারপাশে গ্রিল দিয়ে ঘেরানো রয়েছে।

দেওয়ালটি সাদা রঙের দেখা যাচ্ছে।

গির্জার মধ্যে সাদা নীল রংয়ের বেলুন লাগানো রয়েছে।

দেওয়ালটি অরনে-অরেঞ্জ রঙের লক্ষ্য করা হয়েছে।

ছবিটিতে একটি চা বাগান দেখানো হয়েছে।

দোকানটিতে একটি ক্রিম রাখানো আছে গোল্ড প্লাস ।

ছবির বাঁদিকে একটি কারখানা রয়েছে।